অ্যা ফাঁকা মাঠের মধ্যে আর এদিকে অনেক কিছু খাবারের দোকান আছে বিভিন্ন রকম দোকান আছে এগুলো ।

ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে দূর্গা পুজোর প্যান্ডেল এখানে দূর্গা ঠাকুর আছে অতএব এখানে দূর্গা ঠাকুর--

চারচাকার সমস্ত গাড়ি আছে ডিজেল পেট্রল এ সমস্ত এখানে ।

এই জন্য পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা অটো টোটো বাইক ।

ইটা হচ্ছে হাওড়া ব্রিজ ওদের ব্রিজ -টা খুব বহু দিনের পুরোনো।

এরকম বিয়েবাড়ি ভাড়া দেয় এ শুধু বিয়েবাড়ি নই এখানে আরো অন্যান্য অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হয়।

আ মানে ডিজেল পেট্রল সব রকমই আছে বাস এসেছে ওখানে ।

ছোটো তেল গাড়ি বড় গাড়ি সব রকমই এখানে ডিজেল পেট্রোল -এ সমস্ত তেলের সুবিধা ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে যে খুবই পুরোনো দিনের মন্দির ।

এগুলো দেখতে আমরা গেছি বা অনেকেই আছে খুবই ভালো লাগ--

খুবই দামি দামি জিনিস আছে এখানে খুবই ভালো জিনিস পাওয়া যায় বাজি পাওয়া যায়।

আমরা এই সমস্ত দোকান থেকে কিনি ওদের খুবই আমরা সস্--

ওদের এখানে দূর্গা পুজোর প্যান্ডেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় লাইট প্যান্ডেল ঠাকুর খুবই সুন্দর হয়।

সমস্ত কিছু ফুল পাতা দূর্বা এ সমস্ত কাগজের ফুল অরিজিনাল ফুল এ সমস্ত রকমই পাওয়া যায়।